এটা একটা সুন্দর গঙ্গার পাড়ের দৃশ্য যেখানে গঙ্গার পাড়ে একটা বাঁধানো জায়গায় বসে আছে মানুষ আর গঙ্গার চারিদিকের দৃশ্য অনুভব করছে। যতদূর দেখা যাচ্ছে ততদূর শুধু জল আর জল।

আর চারিদিকে লাইট -ই লাইট চারিদিকে লাইট ঝোলানো আছে। সুন্দর প্যান্ডেল করা আছে ।

সবাই বলে এই পুজো দিতে খুব মানে জাগ্রত মন্দির তাই সবাই দূর দূর থেকে এসে পুজো দিতে আসে।

আমরা ছোট-বড় অনেক পার্ক দেখেছি। এটা হলো নিকো পার্ক সল্ট লেক --

এর অবস্থান। নিকো পার্ক -এর মধ্যে অনেক কিছু দেখার জিনিস আছে। চড়ার জিনিস আছে। বাচ্চাদের আনন্দ উপভোগ করার অনেক জিনিস আছে। না গেলেই নয় ।

মানুষে মানুষের যে ভেদাভেদ বা অশান্তি সেটা যেন রোখ সেটা রোখ রোখার জন্যই তো এই উম স্থাপন করা হয়েছিল এটা।

অনেক বাইরে বাইরে থেকে পর্যটক এই পার্ক -এ ভ্রমণ করতে আসে।